এইখানে একটি আমি হসপিটাল দেখতে পাচ্ছি এইখানে একটি গ্ৰিন কালারের ইস্কিন দেখতে পাচ্ছি।

এখানে চেয়ারের উপরে একটি পন্স রাখা আছে।

আরও কয়েকটি দুকানের ভিতরে পার্স রাখা আছে মোবাইলের।

টিনের সাইটে বাউন্ডারি ওয়াল দেখা যাচ্চে একটি খোলা মাঠ দেখা যাচ্চে একটি সাইনবোর্ড লাগানো আছে।

যেখানের উপরে কয়েকটি বেলুন জুলানো আসে লাল রঙ্গের হলুদ রঙ্গের।

এখানে একজন ব্যাটামানুষ হাঁটিয়ে যাচ্ছেন।

এই লাইব্রেরিতে সামোনে কয়েকটি বই পুস্তক রাখা আছে কয়েকটি কলম রাখা আছে এই দুইজন লোক বসে আছে।

দুইজন শিশুর হাতে মোমবাতি জ্বালানো আছে।

ঘরের ভিতরে কয়েকটি লাইট জ্বালানো আছে।

এবং খুবই সুন্দর জনক এবং ওয়ালের সাইটে একটি গাস লাগানো দেখতে পাচ্ছি।

ইখানে দেখতে পারছি একটি ঘর আছে।

গরের ভিতরে চারটি টেবিল আসে কয়েকটি চেয়ার আছে লাল কালারের।

আমি এইকানে একটি দুকান দেখতে পাচ্চি এই দুকানের উপরে এয়ারটেল লেখা আছে ব়্যানি লেখা আছে।

আমি এইকানে একটি বাক্স দেখতে পাচ্ছি।

ভিতরে লাল কালার একটি বল দেখতে পারছি সাদা কালারে র একটি বল দেখতে পারছি গ্রীন কালারে র একটি বল দেখতে পারছি এই বলে নিভিয়া লেখা আছে।

তারপর একটি খাপ ও দেখতে পাচ্ছি এইখানে থাল রাখা আছে খুবই সুন্দর লাগছে দেখতে।

এইখানে কয়েকটি বল দেখতে পাচ্ছি গ্রীন কালারের বল ।

এখানে একটি গর দেখা যাচ্ছে কয়েকজন লোক কাজ করসে ।

রোডের সাইটে একটি বাইক দেখতে পাচ্ছি একটি অটো গাড়ি দেখতে পাচ্ছি তিন চাকার গাড়ি চলাচল করসে দুই চাকার গাড়ি চলাচল করসে।

হলুদ রঙ্গের টেবিলও আছে দুকানের ভিতরে।

এই লুকে একটি সাদা রঙ্গের শার্ট পড়ে আছে খুবই সুন্দর লাগছে শার্টের মইধ্যে ফুল দেওয়া আছে।

এখানে একটি প্রাকৃতিক দৃশ্য পা দেখতে পারছি খুবই সুন্দর লাগছে।

একটি ঝর্ণা দেখতে পা দেখতে পাচ্চি এগুলা দেখতে খুবই সুন্দর।